এখানে একটি জায়গা রয়েসে জায়গাতে--

একানে একটি গর দেখতে পেয়েছি গরে দুইজন লুকও রয়েছে।

পরে বোর্ডও লাগানো রয়েছে সাদা রঙ্গের।

এখানে একটি ঘর দেখতে পেয়েছি ঘরের রঙ হচ্ছে গোলাপি রঙ্গের।

নীচে টাইলসও লাগানো রয়েছে।

এখানে একটি ঘর দেখতে পেয়েছি।